রাস্তা আছে তারপাশে গাছ আছে সবুজ দেখতে লাগ--

উ-হু-ম-ম তাল গাছ নারকেল গাছ সবুজ গাছ পাতা --

চারিদিকে সবুজ গাছপালা আকাশটা তার জলের সামনে নীল দেখা যাচ্ছে জলের সাম --

একটি বড় স্কুল বাজার রয়েছে সেখানে--

নানা রকমের ছোট ছোট দোকান রয়েছে।

সেটি দিয়ে ঢুকছে বেড়াচ্ছে লোকজন মানুষজন আসছে যা --

এবং এটা পুরুষ সব জনই আছে। তারা দাঁড়িয়ে রয়েছে কেউ বসে আছে উঠছে ।

সেখানে মাছ-ই কেটে দিচ্ছে মাছ বিক্রি করছে।

অনেক ছেলে রয়েছে স্কুলে তারা--

ই চার পাঁচজন বড় টেবিল -এ বেঞ্চ -এ বসে আছে ।

পেইন্টিং দিয়ে সাজানো এবং ভালো লাগছে।